হ্যাঁ একটা ছাত্র যখন ক্লাসে যাবে তার বন্ধুবান্ধবের সাথে চলাফেরা করবে, শিক্ষকদের সাথে ওঠাবসা করবে তখনই কে সে শিখতে পারবে তার বন্ধুরা তাদের শেখাবে, তারপরে তার teacher রা তাদের শেখাবে, এখন এইযে করোনার সময়টা ছিল তখন তো আমরা সবাই সবার থেকে দূরে আর এই সময়টার ভেতরেই সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয়েছে, এই বিভিন্ন জিনিস শেখা, তারপরে হচ্ছে বাচ্চাকাচ্চার ভেতরে একটা communication gap হয়ে গেছে তাদের মধ্যে শিক্ষার একটা অনাগ্রহতা তৈরি হয়েছে তারা, মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে এই করোনা যাওয়ার পরেই, হ্যাঁ হ্যাঁ এইটা সবচেয়ে বড় হচ্ছে একটা প্রভাব রাখে কারন আমরা সবাই জানি যে technology যেটা আছে এটা আমাদের জীবনে আশীর্বাদ স্বরূপ কিন্তু, যে কোনো কিছু অধিক কিন্তু ভালো না তাই না ওটা আশীর্বাদের জায়গায় দেখা যায় অভিশাপে রুপ নেয় যেমন করোনার মধ্যে সবাই বাধ্য হয়ে গিয়েছিল যে হ্যাঁ মোবাইল বা ল্যাপটপই হচ্ছে class করতে হবে জুম এর মাধ্যমে বা গুগল এর মাধ্যমে, তো দেখা গেছে ওরম ভাবে class করে কিন্তু আসলে পুরো বই cover করা মানে, in person যখন আপনি school গিয়ে class করবেন বা কলেজে গিয়ে class করবেন একটা শিক্ষা মানে নেবেন শিক্ষকের কাছ থেকে ওইটা আর বাসায় বসে কিন্তু আপনি ল্যাপটপের সামনে বসে বসে class করতে দুইটা কিন্তু same না, আর বাচ্চারা তো ফাঁকিবাজ তো আছেই, যারা হচ্ছে ফাঁকিবাজ তাদের কিন্তু ধরার কোন উপায় নেই দেখা গেছে ক্লাসে মানে ঢুকেই zoom হচ্ছে class on করে সে অন্য কিছু একটা করতেছে এটা, বা ক্লাসে যে বাচ্চারা participate করে,

পড়া জিজ্ঞেস করলে teacher ওই জিনিসটা ও কিন্তু missing হ্যাঁ হ্যাঁ তাছাড়া যে হাতে কলমে শিক্ষা করে একটা কিছু জিনিস শেখা সেটা কিন্তু এই কোভিডের সময় খুবই একটা বড় প্রভাব পেয়েছে তখন শুধু বই পড়ছে তারপর online class ফাঁকিবাজি করছে তারপর হচ্ছে দেখে দেখে পরীক্ষা দিছে তাদের মধ্যে এই যে শিক্ষার একটা কি বলে ওটাকে? ঘাটতি পরে গেছে সেটা,

হ্যাঁ খুবই, আর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যখন স্কুল কলেজে class হয় তখন কিছু বাচ্চা থাকে কিছু শিক্ষার্থী থাকে যারা কিন্তু অনেক brilliant প্রতিদিন regular perform করে, ক্লাসে ভালো করে পরীক্ষায় কিন্তু দেখা গেছে যখন করোণার মধ্যে হয়েছে কি যে সবাই তো বাসায় assignment করিতেছে তাই না? teacher কোন একটা task দিচ্ছে যে তুমি এটা বাসায় করো এই পড়াটা বাসায় করিতেছি, কোন বাচ্চাটা বাসায় পড়াশোনা করতেছে আর করতেছে না কে দেখে দেখে করছে এটা ধরার কিন্তু কোন উপায় নাই তো তখন কিন্তু আসলেই মানে কে ভালো করতেছে কে খারাপ এটা কিন্তু বোঝা যাচ্ছে না মোটামুটি সবাইকে equally আপনার,

অন্যান্য সময়ে থাকে যে ছাত্র ভাল result করল তার দেখা দেখি যে ক্লাসের বাকি student গুলো আছে সেগুলো কিন্তু, তাকে অনুসরণ করে সে যে ভালো পড়াশোনা করছে তাকে অনুসরণ করে তারপর হচ্ছে guardian রাও বলে যে ওই ভালো student কে follow করো কিন্তু এই যে অনলাইনে, পড়াশুনা start হল, শুরু হল এই সময়টার ভেতরে কিন্তু এই প্রতিযোগিতাটা আর থাকলো না, প্রতিযোগিতাটা থাকল না তারপর হচ্ছে আপনার ধরার তো কোন সুযোগ নেই যে কে ভালো performance করছে কে দুর্বল কোন student আপনি যদি এটা ধরতে না পারেন যে কে দুর্বল, ক্লাসে কার extra help দরকার আপনি তো help করতে পারবেন না, এটা একটা সমস্যা, হ্যাঁ তারপর হচ্ছে বলাও যায় না অনলাইনে তো বোঝাই যায়না কে আসলে বুঝতেছে কে আসলে ফাকি বাজি করিতেছে বা হচ্ছে কার কোনখানে ঘাটতি? কিন্তু, অন্যান্য সময় বোঝা যায় চেহারা দেখলেই বোঝা যায় সে আসলে পড়াটা বুঝছে কিনা? সে homework টা করছে কিনা এটা বোঝা যায় কিন্তু online তো সম্ভব ছিল না, আর আরেকটা ব্যাপার হচ্ছে যে নাইন টেন বা ধরেন উচ্চ মাধ্যমিক লেভেলে যারা পড়ে তাদের মধ্যে একটা দায়িত্বশীলতা থাকে যে নিজের কাজটা নিজেই ঠিকমত করতে হবে পড়াশোনা করতে হবে কিভাবে,

basic শিক্ষাটা ওরা পায় five six seven এই তিনটি ক্লাসে না একদম, তারপরে যখন বড় হয় তখন আসলে নিজেরটাই নিজে বুঝে পড়ে,

ইন্টারনেটের মাধ্যমে class করায় কারণ ওদের basic খুব দুর্বল হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ তারা অমনি যে প্রাথমিক যে জিনিসগুলো সেগুলোই তারা ভালো করে জানে না এই যে এক দেড় বছরের একটা gap পড়ে গেছে এইটা যে তারা কিভাবে পূরণ করবে সেটাই, অনেক সময় ভাববার একটা বিষয় হয়ে দাঁড়ায়, হ্যাঁ হ্যাঁ এটা একটা ভাবার বিষয় কারণ হচ্ছে nine ten এর পরেই হচ্ছে একটা বড় পরীক্ষা তাই না? তো হ্যাঁ মাধ্যমিক পরীক্ষা তো, এই পরীক্ষার result এর উপর অনেক বড় একটা প্রভাব পড়বে যখন কিনা সে হচ্ছে আগের class গুলোতে যেমন নিম্ন মাধ্যমিক যেমন five six seven এই class গুলোতে তার basic একটা মানে ঘাটতি, হ্যাঁ তাছাড়াও যে উচ্চ মাধ্যমিকে যারা আছে তাদের ক্ষেতেও কিন্তু এটা নীতিগত প্রভাব ফেলবে কেন না তাঁরা হচ্ছে পরীক্ষা দিচ্ছে শুধুমাত্র কয়েকটা subject র ভিতরে কিন্তু, তাদের যে ভর্তি পরীক্ষার সময় তারা এটা কিন্তু খুব, বাজে একটা প্রভাব তারা কিন্তু খুব খুব ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ে chance পাবে না, ভালো ফলাফল করতে পারবে না তাদের ভালো ফলাফল হবে না তো দেখা যাবে অনেক জায়গায তারা সুযোগ পাচ্ছেনা তাদের মেধা ঠিক আছে কিন্তু মেধার যে ই বিকাশ সেটাতো আসোলে হয় নাই করোনা কালীন সময়েতো অনেক জায়গা থেকে তারা,

হ্যাঁ ঝরে পড়বে আর তাছাড়াও যদি তারা ভালো একটা পাবলিক ভার্সিটিতে ভালো একটা সাবজেক্টে chance পায়ও, সেক্ষেত্রে তাদের কিন্তু ওইযে মেধাটা ছিল আগে যে ছিল nine ten এ ছিল, সেটা এই যে gap টা পরল এবং তারা যে ভার্সিটি বা বিশ্ববিদ্যালয় নতুন যে curriculum পড়াশুনা শুরু হবে সেক্ষেত্রে তারা নিজেদেরকে, মনে করবে যে তারা কিছুই জানে না তারা বর্তমান তাদের যে তখনকার শিক্ষাব্যবস্থা সেটার সাথে খাপ খাইয়ে চলতে পারবেনা তারা retake পাবে তারা পরীক্ষায় খারাপ result করবে CV তে অনেক খারাপ একটা,

যখন দেখবে তারা fail করতেছে বা retake retake এর সম্মুখীন হচ্ছে বারবার তখন তাদের নিজেদের প্রতি যে আত্মবিশ্বাস, সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবেদেখা যাবে তারা হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে, যে কেন পারতে ছি না? কারণ ঐ যে করোনা সময় মেধা যে polish করার ব্যাপারটা আসলে হয় নাইতো যার কারণেই একটা সমস্যা হবে, হ্যাঁ তাছাড়াও এই যে করোনা সময়টাতে শিক্ষাব্যবস্থার যে একটা বাজে প্রভাব সেটা বোঝা যে যায় ছাত্র-ছাত্রীদের ভেতরে suicidal একটা, প্রবণতা থাকে আত্মঘাতীর একটা প্রবণতা থাকে তারা খুব সহজেই নিজেদেরকে আত্মহনন করতে চায়,

পড়া লেখায় বাধার সম্মুখীন হওয়া আর কোন করোণা কালীন যে সময়ে এটা তো আসলে কোনো ভালো ছুটি না এটা ধরা যায় মোটামুটি একটা নেতি বাচক দিক তাই না যে এত বড় একটা রোগের কারণে, হ্যাঁ হ্যাঁ একটা থাকে যে হচ্ছে ছুটি যখন মানুষ আসলে ওই ছুটি কে উপভোগ করে আরেকটা আছে যে,

হতাশার জন্যই বলেন এরকম একটা ব্যাপার কাজ করবে তখন কিন্তু আপনার সিদ্ধান্ত নিতে সমস্যা হবে যে কোন ব্যাপারে আপনি positive থাকতে পারবেন না, হ্যাঁ তাছাড়াও তাদের মধ্যে যে নতুন কিছু বানানোর creativity সেটাও নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে এরকমভাবে চলে ভবিষ্যতে যদি আরো এরকম করোনার জন্য আরও যদি,

হ্যাঁ এটা ঠিক আরেকটা মানে এই সমস্যাটাই একটা সমস্যা যে হচ্ছে অনেকেই এরকম শিক্ষাপ্রতিষ্ঠান আছে, ছোট ছোট school, school আছে আমাদের মহল্লার আশেপাশে যেখানে বিনা বেতনে মানে free তে ছোট ছোট শিক্ষার্থীদের যেরকম one two এ পরে এরকম শিক্ষার্থীদের বিনা বেতনে পড়ানো হয়তো করোনা সময়গুলো এগুলো বন্ধ হয়ে গেছে, যার কারণে আমাদের যে দরিদ্র student আছে তাদেরও কিন্তু সমস্যা তারাও কিন্তু বাইরে গিয়ে শিক্ষা নিতে পারছে না বিনামূল্যে তারা কিন্তু বাসায় বসে যে আপনার digital, কম্পিউটার বা phone র মাধ্যমে তারা যে শিক্ষা গ্রহণ করবে এমন অবস্থাও কিন্তু তাদের নেইতো তারাও একটা ঝুঁকির মধ্যে পড়ে গেছে,

তখন তখনকার সময়ে যে ছিল কমলাপুর তারপরে রমনা park এইসব জায়গায় কিছু কিছু school ছিল যেখানে পথশিশুদের শেখানো হতোযারা মধ্যবিত্ত উচ্চ-মধ্যবিত্ত যারা, ছাত্র-ছাত্রী ছিল তারা তো online র মাধ্যমে কোনোমতে পার করে গেছে কিন্তু এই যে পথশিশুরা রয়ে গেছে তারা কিন্তু এই পড়ালেখার গণ্ডিটা সেটা থেকে বেরোতে পারছে না, হ্যাঁ তারা কিন্তু ছিটকে পড়ছে হ্যাঁ তো তাদের কিন্তু যে ছিটকে পড়ার যে ব্যাপারটা যে gap তৈরি হওয়া টা এটা কিন্তু আসলেই তারা কোনভাবে কিন্তু করোনা চলে গেলেও কিন্তু মোচন করতে পারবেনা,

হ্যাঁ সেটা তো আছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটা ভালো একটা দিক যে অনেকের ভেতরে যে নতুন নতুন প্রতিভা তারা সৃষ্টি করতে পারছে কেউ, content creating করতেছে কেউ হচ্ছে vlogging করতেছে এর মাধ্যমে কিন্তু অনেকে ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়ে গেছে,

নিজেই অনেক বড় একটা রোগ এবং আমরা খুব ভয়ের মধ্যেই ছিলাম তো এই আর কি সবকিছু মিলায়ে,

আচ্ছা তাহলে আজ এই পর্যন্তই থাক, okay ভালো থাকবেন,